উনি কি করেছেন এবং কোন দিনে মারা পড়েছে।

সামনে একটা ব্যাগ রয়েছে এবং একটি কুর্শি রয়েছে।

নানারকম ফুল গাছ এবং নানারকম ঘাস--

ইস্টেশন এই মালদা টাউন ইস্টেশন ।

নাও আরো কিছু আর এটা হচ্ছে একটা গ্যারেজ । এই গাড়িটা--

ছেঁদা আছে এই ছেঁদা মধ্যে।

এইটা হচ্ছে পুরোনো রাজার দোয়ার।

একজন মোবাইল নিয়ে সেলফি করছে ।

একটা ঝিল রয়েছে তাতে জল রয়েছে ।

তাতে কিছু লোক যাওয়া আসা করে গোড়াউড়া করছে ।

আর এই ঝাড়না ত দেখতে খুব এই সুন্দর ।

ওই জলের মধ্যে একটা ছেলে জ্বলছে ।

হাতে গরিবের কষ্ট এবং গরিবের দুঃখ--